একটা দোকান দেখা যাচ্ছে। এইটা কাঁচের বেরোল হেলান দিয়ে আছে এই কাঁচ আমূল দুধের । এই দোকানের ভিতরে অনেক মালপত্র আছে। আমূল দুধ আছে ক্যাডবেরি আছে।

বড় একটা চারচাকা গাড়ি দেখা যাচ্ছেএই এরোপ্লেন -টা টেক অফ করতেই যা--

চারিদিকে ফুল সাজানো আছে। এ ফুল ভিতরেও ইয়ে আছে ভিতরে--